কষ্ট করে যাই হোক করে earn করছে। ওই দশটাকা বা কুড়ি টাকা আমি এমন লোককে দিতে চাইবো যে earn করতে পারছে না খুবই তো basically তো দশ কুড়ি টাকা বা পঞ্চাশ টাকা ওকে দিয়ে আমার basically কোনো লাভ হচ্ছে না। হ্যাঁ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

ওটাতে এখন খুব একটা তো মানে দুটো পেটিএম আর গুগল পে এখনো অবধি মানে trusted তাছাড়া এখন অনেক কিছুই বেরিয়ে গেছে ফোন পে বা অন্য কিন্তু সেগুলো আমি কোনো দিন personally use করার চেষ্টা করিনি।